c ++ এ polymorphism এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব
polymorphism virtual function
এটি উদাহরণের সাহায্যে করব
tutorial record করতে উবুন্টু os সংস্করণ 1110 g ++ কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
এখন polymorphism polymorphism এর ভূমিকা দিয়ে শুরু করি
polymorphism বিভিন্ন রুপ নেওয়ার একটি উপায়
এটি একই নামের সাথে বিভিন্ন উপায়ে একটি ফাংশন ব্যবহারের প্রক্রিয়া
এখন virtual function দেখি
virtual ফাংশন class member ফাংশন
এটি প্রাপ্ত class ওভাররাইড করা যেতে পারে
এটি virtual keyword দ্বারা ঘোষিত হয়েছে
virtual ফাংশন call করার সময় স্থির হয়েছে
এখন virtual ফাংশনের উপর একটি উদাহরণ দেখি
এখন এখানে
লেখা কোড দেখি
আমাদের file name virtual ডট cpp
এখানে আমরা একটি আয়তক্ষেত্র সামান্তরিক এবং ত্রিভুজের ক্ষেত্রফল গণনা করব
iostream হিসেবে এটি header file
আমরা std namespace ব্যবহার করছি
তারপর parallelogram class রয়েছে
এটি base class
এখানে integer ভ্যারিয়েবল রূপে width height এবং ar ঘোষিত করেছি
এগুলি protected ঘোষিত হয়েছে
তারপর set _ values ফাংশন রয়েছে যা public রূপে ঘোষিত
এখানে arguments রূপে a এবং b লিখেছি
public মেম্বর ব্যবহার করে protected মেম্বর অ্যাক্সেস করি
এটি হল virtual ফাংশন area
সামান্তরিকের ক্ষেত্রফল নিরূপণ করি
তারপর আমাদের কাছে rectangle class রয়েছে
এটি base class parallelogram এর বৈশিষ্ট্য আহরণ করে
এখানে আমরা এরিয়া ফাংশন অগ্রাহ্য করি
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিরূপণ করে
value print করি
এখানে আরেকটি class triangle রয়েছে
এটি base class parallelogram এর বৈশিষ্ট্য আহরণ করে
এখানে আমরা এরিয়া ফাংশন অগ্রাহ্য করি
ত্রিভুজের ক্ষেত্রফল নিরূপণ করে
value print করি
এটি আমাদের main ফাংশন
এখানে আমরা p হিসাবে parallelogram class objectof তৈরী করি
এখানে আমরা পয়েন্টার parallel দেখতে পারি
এটি parallelogram class পয়েন্টার
এটিকে base pointer বলে
base class পয়েন্টার অবজেক্টের দিকে নির্দেশ করতে পারে
এখন rectangle এবং triangle class objects তৈরী করি
parallel p এর এড্রেসে নির্ধারিত হয়েছে
আমরা arguments হিসাবে 3 এবং 2 pass করি
area ফাংশন call করি
parallel rect এর এড্রেসে নির্ধারিত হয়েছে
এটি rectangle class object
arguments হিসাবে 4 এবং 5 pass করে
area ফাংশন call করি
এখন parallel triangle এর এড্রেসে নির্ধারিত করি
trgl
এটি triangle class object
এখানে 6 এবং 5 pass করে
area ফাংশন call করি
এটি return statement
এখন program execute করি
keyboard ctrl alt এবং t কী একসাথে টিপে terminal উইন্ডো খুলুন
compile করতে লিখুন g ++ space virtual ডট cpp spaceo space vir enter টিপুন
লিখুন ডট স্ল্যাশ vir enter টিপুন
প্রদর্শিত output হল
area of parallelogram is 6
area of rectangle is 20
এবং area of triangle is 15
slides ফিরে আসি
সংক্ষেপে in tutorial শিখেছি
polymorphism
virtual function যেমন virtual int area
এখন আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এবং ত্রিভুজের পরিধি গণনা করে
virtual ফাংশন হিসাবে পরিধি তৈরী করুন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি